এটা একটি পাইকারির ঠেলা বা ছোটখাটো দোকান যেখানে পাইকারি ওর সামানগুলো --

এই ফটো টাতে একটা মানুষ বসে আছে নদীর কূলে। এবং দেখতে খুব একটা সুন্দর লাগছে।

তাই টিম ম্যানেজার না কে বটে ওটা ঠিক বুঝতে পারা যাচ্ছে না কে বটে।

এটা একটি ঘরের বা গার্ডেনের লবির গার্ডেন বা লবি যা বললে হল যে কোন একটা এবং --

এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা একটি প্রোগ্রামের ফটো যেখানে বিভিন্ন প্রকারের।

যে এহ কিছু মানুষ পৌঁছে রয়েছে এবং তারা কিছু দেখছে বা কি --

কে দিচ্ছেন যে কিভাবে তারা কাজ করবেন এবং কিভাবে কি করবে। স্যার মাস্ট ট্রেইনার হয়ে এসেছেন।

কোন এটা বোলার মতন শব্দ নেই। এটার ড্রাইভার রাই ভালো জানবে। এটা আমরা জানি।

যে এখানে অনেকগুলো গাছপালা রয়েছে এবং রাস্তার ভিউ দেখা যাচ্ছে। এটা দেখতে অতি সুন্দর লাগছে এবং।

এই ছোড়ার আবার কঠিন পায়তারা। বেলুনের দিল বানাইছে। দিয়ে দাঁড়ায়ে ফটো তুলে তোমাদের দেখাইছে। দেখো ইয়ার --

ইয়া নিয়ে আমি আর কি বলবো। এর ভিতর দুটো বেলুন পড়ে আছে সাদা রং ঘরটো। আর ক্যাড মেরে ফটো তুলে --

এটি একটি পেট্রোল পাম্পে - এর ফুটা পেট্রোল পাম্পে -এর ছবি।

এটো একটি তিন চাকা অটো রিক্সার ফটো । যেটো রোড দাঁড়ায়ে দাঁড়ায়ে আছেকাস্টমার এর ওয়েট করছে।

খুব গ্রামে তোলা ফটো । যেটি দেখি আমরা সবাই বলতে পারব যে খুব সুন্দর বা দুর্দান্ত ফটো ।

আ সৌন্দর্যজনক তাছাড়া এটা কেউ বুঝতে পারবেক নাই।

এই এই এইখানে সৌন্দর্যটা একটা আলাদা রকমের দেখতে লাগছে।

অন্যান্য রকমের ইনজয়মেন্ট করে থাকে।

এখন কি জানি খারাপ হয় না ভালো হয় । কিন্তু এই দোকানটাও দেখে লাগছে যে এটা বহুৎ পুরানো দোকান।